পাশে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে।

এ ঘরের নীচে কালো প্লাস্টিকের ওপরে কিছু গাছ লাগানো রয়েছে।

বিল্ডিংটির সামনে বিস্তীর্ণ বাঁধানো রাস্তা রয়েছে।

একটি সাদা মন্দির দেখা যাচ্ছে।

একটি ঘরের ওপর নীল ও গোলাপী রঙের বোর্ড এর ওপর লেখা রয়েছে কাব এ_টি_এম ।

দরজাটির সামনে সাদা জামা পরে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।

স্তম্ভটির সামনে দুটি সাদা খুটি এবং তার সামনে কিছু গাছ রয়েছে।

এখানে একটি হাতি রয়েছে উপরে একটি পরী ঝুলছে এবং সামনে একটি ঘোড়া দেখা যাচ্ছে।

যার সামনে একটি মাঠ দেখা যাচ্ছে।

মসজিদটির সামনে একটি আলোক স্থম্ভ রয়েছে।

কোন একটি মাছের বাজারে মাছ বিক্রি হচ্ছে।

সামনে একটি আয়না রয়েছে এবং পাশে একটি ব়্যাক রয়েছে যাতে কিছু সাজার সামগ্রী রাখা রয়েছে।

একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির সামনে লেখা রোল ওয়াল্লাহ ।

বোর্ডটির নিচে একটি সবুজ রঙের গ্রিল রয়েছে।

আর সামনে কিছু শুকনো ঘাস দেখা যাচ্ছে।

তার পাশে একটি ওজন মাপক যন্ত্র রাখা রয়েছে।

সাদা বাড়িটির সামনে একটি জলাশয় দেখা যাচ্ছে।

জলাশয়টির চারপাশে প্রচুর গাছ রয়েছে।

পাশে একটি গাছ রয়েছে গাসটিতে রঙিন ফুল হয়ে আছে।

দুটো টেবিলের ওপরে দুটো করে কম্পিউটার রয়েছে।

রাস্তা দিয়ে কিছু মহিষ হেঁটে যাচ্ছে।

গেটটির ওপর লেখা আছে সিন্ডিকেট ব্যাংক ।

আর সামনে একটি সাইকেল দাঁড়িয়ে আছে।

একটি ঘর দেখা যাচ্ছে।

এখানে লেখা মাই জিও এবং সেই ঘরের ভিতরে কিছু লোক রয়েছে।

একটি ব্রীজের ওপর একটি লাল জামা পরা ও নীল প্যান্ট পরা লোক দাঁড়িয়ে আছে।

তার পিছনে কিছু সবুজ জঙ্গল ও বড় বড় গাছ রয়েছে।

পিছনে আরো অনেক বাড়িঘর দেখা যাচ্ছে।

পিছনে অনেক গাছ দেখা যাচ্ছে।

সাইডে একটি স লাল চেয়ার এবং তার পাশে আরও কিছু সবুজ ঝুড়ি দেখা যাচ্ছে।

কোনো একটি জঙ্গল দেখা যাচ্ছে।